টি শার্ট প্যান্ট এবং পিছনের পর্দা কালো পর্দা রং লাইট এর বিভিন্ন ধরণে রং লাইট জানালা ও বাতি এবং নির্তসংগীত ।